দৃশ্যটির চারপাশে অনেকগুলো গাছ দেখা যাচ্ছে ছবিরতে দূরদেশে অনেকগুলো বিল্ডিং দেখা যাচ্ছে।

এই ছবিতাত দিনোর দৃশ্য দেখায়ো হয়েছে দিশ্যতির সামনের দিশ্যে একজন মানু থিওদি থাকা দেখা যাচ্ছে।

ছবিতে সামনের দিকে বহুগুলো মানুষ দেখা যাচ্ছে।

এই ছবিতে একটি দোকানের ভিতরের দৃশ্য দেখায়া হয়েছে।

সামনের দিকে একটো গাড়ি রাখে থোকা দেখা যাচ্ছে।